এই ছবিটিতে একটি কোন রিসিটশনের ডেকরেশনের দৃশ্য দেখানো হয়েছে।

এছাড়াও ছাদের উপরে আলোর সুব্যবস্থা রয়েছে।

ছবিটিতে একটি ভি_আই_পি রুমের দৃশ্য দেখানো হয়েছে।

নীচের অংশে দোকানপাট রয়েছে।

রাস্তার দুধারে সবুজ গাছপালা লক্ষ করা যাচ্ছে।

ছবিটিতে একটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -এর দৃশ্য দেখানো হয়েছে।

আশেপাশে সবুজ গাছপালা লক্ষ করা যাচ্ছে।

এখানে বড় টেবিলে বিভিন্ন কাউগোজ পত্র রাখা আচে।

টেবিল -এ একটি টি_ভি রাখা আছে।

দূরে সাদা মাছের বাক্স রাখা আছে।

সামনে কিছু কালো রঙের তার বান্ডিল দেখা যাচ্ছে।